যে তার পিছনে দেখা যাচ্ছে প্রচুর ফাতোর চুতোর এইসব কিছু রাকা আচে ওই সাইডে কিছু জিনিস সব কিছু রাকা আচে।

এটা দেখে মনে হচ্ছে একটা বিয়া বাড়িতে একজন পুরুষ মানুষ বিয়ে পকেট হাতে নিয়ে দা--

বয় একজন ব্লেজার ওয়েজার লাগিয়ে টাই ভি লাগিয়ে দেখেই মনে হচ্ছে উ বিহাতে এসেছে নীসে কার্পেটও ফেলানো আছে লাল কালারের সবুজ কালারের।

দেখেই মনে হয়েছে এক একটা হাতির হাফ সাইজ এটার দুইটা দাঁত দেখা যাচ্ছে এবং একটা পাও দেখা যাচ্ছে।

এখানে দোকানের বারান্দা দেখে মনে হচ্ছে এখানে অনেকজন পুরুষ মানুষ হাঁটে কী কিনতে এসেছে।

সেটা একটা ওর্টিজ আসে যেটার মইদ্যে ল্যাপটপ -এর মইদ্যে বিভিন্ন রকমের জিনিস আসে যেটার মদ্যে দেখা যাচ্ছে ল্যাপটপ -এর মদ্যে প্রচুর জিনিস ফেলানো আছে।

এবং দুইটা উপর দেওয়াল পিছনে দেখা যাচ্ছে ওদের টিন দেওয়াও আছে ইট দেওয়াও আছে সে--

এ রাস্তা রইছে একটা বাইকও রাখা আছে ওই সাইডে একটা ম্যাজিক ট্রাক ওই সাইডে দেখা যাচ্ছে দুইজন পুরুষ মানুষ আসে যেটার লইগে একটা ঠ্যালা নিয়ে দুইজন পুরুষ মানুষ যাচ্ছে।

দেখি দেখা যাচ্ছে যে তার উপরে প্রচুর সোলার লাগানো একটা না প্রায় কিন্তু পঞ্চাশ ষাটটা সোলার লাগানো এবং প্রচুর ঐ দিক থেকে আমার ভিউয়ে দেখা যাস্যে প্রচুর গাছপালা আসে।

ছবিটা দেখে মনে হচ্ছে যে একটা ডান্স ক্লাস যেটার মধ্যে আর্ট ইস মিউজিক করে ব্যানার -এ লেখানো আসে।

লাইটনিং গগরো আচে ওপরে ব্যানার একটাতে লেখাও আসে দেখসি ক্রিজেল ।

দেখে মনে হচ্ছে একটা দোকানের সাইট এবং ভিভোর ফোনও রাখা আছে ইউ_আই পাওয়ার ব্যাঙ্ক এইসব কিছু সবকিছু রাখা আছে দেখলে মনে হচ্ছে প্রচুর সুন্দর এই জাগাতা ।